আমি দেখতে পাচ্ছি এ এখানে একটা গাড়ি একটা লোক পরিষ্কার করছে।

যেখানে মানুষেরা চুল কাটতে যায়।

আমরা দেখতে পাচ্ছি এটা একটা জিম ।

তো এখানে অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় মেলা তে।

এখানে দেখা যাচ্ছে এটি একটি রেস্টোরান্ট ।

তা ইফ কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এটি একটি --